লিব্রিঅফিস বেস এর এই টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব ইনডেক্স টেবিল ফিল্টার এসকিউএল কমান্ড উইন্ডো প্রথমে ইনডেক্স সম্পর্কে আলোচনা শুরু করা যাক
একটি ইন্ডেক্স বা সূচক কি
সূচক হলো একটি ডাটাবেস টেবিলের মধ্যে রেকর্ড খোঁজার এবং নির্দিষ্ট ক্রমে সাজানোর জন্য একটি দ্রুত উপায়
আপনি এক বা একাধিক ক্ষেত্র বেছে নিতে পারেন যেগুলির দ্বারা রেকর্ড সূচীবদ্ধ করা হবে
সূচীতে এক বা একাধিক নির্বাচিত ক্ষেত্রর উপর ভিত্তি করে রেকর্ডগুলির অবস্থান সঞ্চিত থাকে
সুতরাং বেস সূচক ব্যবহার করে সরাসরি তথ্যর অবস্থানে যেতে পারে
এবং তাই কোনো তথ্য পেতে এই পদ্ধতি সব রেকর্ড খোঁজার তুলনায় অনেক দ্রুততর
একটা টেবিলের প্রধান কী স্বয়ংক্রিয়ভাবে সূচীবদ্ধ করা থাকে
এখন আমাদের নমুনা লাইব্রেরী ডাটাবেসে একটি সূচক তৈরি করা যাক
বুকস টেবিলের বইয়ের শিরোনাম কলামের উপর একটি সূচক তৈরি করা যাক যাতে বইয়ের শিরোনাম খোঁজার গতি দ্রুততর হয়
প্রথমে লাইব্রেরী ডাটাবেস খোলা না থাকলে সেটিকে খুলুন
এবং সম্পাদনা মোডে বুকস টেবিলটি খুলুন
টেবিল ডিসাইন উইন্ডোতে টুলস মেনুতে যান এবং ইনডেক্স ডিজাইন নির্বাচন করুন
ইনডেক্স উইন্ডোতে লক্ষ্য করুন বেস ইতিমধ্যেই প্রধান কী টিকে একটি অনন্য সূচক হিসেবে অন্তর্ভুক্ত করেছে
সূচী তৈরি করতে সবচেয়ে বামদিকের আইকনের নিউ ইনডেক্স এর উপর ক্লিক করুন
এবং ডানদিকের ইনডেক্স ক্ষেত্রের মধ্যে ড্রপ ডাউন তালিকা থেকে শিরোনাম নির্বাচন করুন
আপনি এখান থেকে সুচির ক্রম ঊর্ধক্রমে বা নিম্নক্রমে সেটিও নির্বাচন করতে পারেন
এবং বামদিক থেকে তৃতীয় আইকনের উপর ক্লিক করে সূচকটির নামান্তর করে IDX Title করুন এবং এরপর সেভ আইকন ব্যবহার করে এটি সংরক্ষণ করে নিন
সুতরাং শিরোনাম ক্ষেত্রের উপর সূচকটি তৈরী হয়েছে
এই ভাবে আপনি বেজ ব্যবহার করে টেবিল এর জন্য সূচী তৈরি সম্পাদন নামান্তর করতে বা মুছে দিতে পারেন
এখানে আপনাদের জন্য একটি অনুশীলনী রয়েছে
মেম্বার্স টেবিলের নাম ক্ষেত্রের উপর একটি সূচক তৈরি করুন এবং সেটির নাম দিন IDX MemberName
এর পরেজানা যাক একটি টেবিল ফিল্টার কি
এই বৈশিষ্ট্যর দ্বারা একটি বেস ডাটাবেসকে অন্যান্য সব অ্যাপ্লিকেশন থেকে আড়াল করা যায়
উদাহরণস্বরূপ আমাদের লাইব্রেরী ডাটাবেসের মধ্যে বুকস টেবিলগুলিকে ছাড়া বাকি সব টেবিল আড়াল করা যাক
দেখুন টুলস মেনুর মধ্যে টেবিল ফিল্টার উপলব্ধ রয়েছে
এএলএল ভিউস ক্লিক করুন এবং বুকস টেবিল নির্বাচন করুন
অর্থাত আমরা অন্যান্য অ্যাপ্লিকেশনের কাছে শুধুমাত্র বুকস টেবিল দৃশ্যমান রাখছি
ওক বাটনের উপর ক্লিক করা যাক
তারপর ভিউ মেনু এবং রিফ্রেশ টেবলস ক্লিক করুন
লক্ষ্য করুন এখন শুধুমাত্র বুকস টেবিল দেখা যাচ্ছে
এছাড়াও লিব্রিঅফিস রাইটার বা ক্যালক থেকে এই ডাটাবেস ব্যবহারের সময় আপনি কেবল সেখানে বুকস টেবিল দেখতে পাবেন
এখানে আরেকটি অনুশীলনী রয়েছে160 1
লিব্রিঅফিস রাইটার খুলুন লাইব্রেরী ডাটাবেস এ যান এবং দেখুন সেখানে কোন কোন টেবিল আছে
বেস এ সব টেবিলের দৃশ্যমানতা ফিরিয়ে আনুন
লিব্রিঅফিস রাইটার এ পুনরায় যান এবং টেবিলগুলির উপলব্ধতা পরীক্ষা করুন
অবশেষে এবার এসকিউএল কমান্ড উইন্ডো সম্পর্কে আলোচনা করা যাক
এসকিউএল কমান্ড উইন্ডোতে যেতে টুলস মেনু থেকে নির্বাচন করতে হবে এসকিউএল
আপনি এই উইন্ডো ব্যবহার করে ডাটাবেসে এসকিউএল বিবৃতি চালাতে পারেন
আমরা জানি এসকিউএল প্রশ্ন চালানোর জন্য কোয়েরিস চালানো যায় কিন্তু এটি কেবল ডাটাবেস থেকে তথ্য উদ্ধারের মধ্যেই সীমিত
অর্থাত ওখানে আপনি শুধুমাত্র সিলেক্ট বিবৃতি চালাতে পারবেন
কিন্তু আপনি ওখানে সেই এসকিউএল স্টেটমেন্টগুলি চালাতে পারবেন না যেগুলি তথ্য ও টেবিল কাঠামো পরিবর্তন করে বা নতুন টেবিল তৈরি করবে
এই এসকিউএল কমান্ড উইন্ডোতে আমাদের তথ্য পরিবর্তন এবং তথ্য সংজ্ঞা বিবৃতি বা ভাষা ব্যবহার করতে সাহায্য করে
তথ্য পরিবর্তক ভাষা বা সংক্ষেপে ডিএমএল এর উদাহরণ হলো160 ইনসার্ট আপডেট এবং ডিলিট বিবৃতি
তথ্য সংজ্ঞায়ক ভাষা বা সংক্ষেপে ডিডিএল এর উদাহরণ হল 160 ক্রিয়েট টেবল ড্রপ টেবল এবং আল্টার বিবৃতি
এখন প্রথমে একটি ডিএমএল উদাহরণ দেখা যাক
বেস উইন্ডোতে টুলস মেনু থেকে এসকিউএল কমান্ড উইন্ডো খুলুন
বুকস টেবিলের মধ্যে একটি নতুন রেকর্ড যুক্ত করতে কমান্ড টো এক্সিকিউট এলাকায় লিখুন160 ইনসার্ট ইন্টো বুকস টাইটেল অথর পাবলিশ্যেয়ার পাবলিশের প্রাইস ভ্যালিউস থে হবিট jrরের টলকিয়েন 2002 অক্সফোর্ড 500 এক্সিকিউট বোতামে ক্লিক করার আগে কমান্ডটিকে একবার ভালোভাবে দেখে নেওয়া যাক
ইনসার্ট বিবৃতিতে টেবিলের নাম ও ক্ষেত্রগুলির নাম রয়েছে এবং তারপর নতুন রেকর্ড এর মধ্যে ক্ষেত্রগুলির যা যা মান হবে সেগুলিকে তালিকাবদ্ধ করা হয়েছে
লক্ষ্য করুন টেবিলের নাম এবং ক্ষেত্রগুলির নাম জোড়া উদ্ধৃতিচিহ্নের মধ্যে থাকে
আমরা জানি যে বেস কেস সংবেদনশীল এবং জোড়া উদ্ধৃতিচিহ্ন নিশ্চিত করে বেস সেভাবেই নামগুলি গ্রহণ করবে যেভাবে সেগুলি তৈরী হয়েছিল
উদ্ধৃতিচিন্হ ব্যবহার না করা হলে বেস স্বয়ংক্রিয়ভাবে সব নাম বড় হাতের অক্ষরে পরিবর্তন করবে
দেখুন টেক্সট তথ্য প্রকার এর মানগুলিকে একক উদ্ধৃতি চিহ্ন এর মধ্যে লিখতে হবে
সাংখ্যিক ক্ষেত্রগুলিতে কোনো উদ্ধৃতি চিহ্ন এর প্রয়োজন নেই
এছাড়াও বুকিড ক্ষেত্র অন্তর্ভুক্ত করতে হবে না কারণ এটি একটি অটোনাম্বার ক্ষেত্র
বেস স্বয়ংক্রিয়ভাবে এই ক্ষেত্রে সংখ্যা যোগ করবে
তাহলে এবার এসকিউএল চালানো যাক
বার্তাটি লক্ষ্য করুন কমান্ড সাকসেসফুলি এক্সিকিউটেড আপনার লেখা এসকিউএল এ কোনো ভুল থাকলে বেস সেটি এখানে দেখিয়ে দেবে
বুকস টেবিলের উপর ডবল ক্লিক করুন এবং যোগ করা নতুন রেকর্ডটি খুঁজুন
এটি শেষ সারিতে সংযুক্ত হয়েছে
এরপর একটি ডিডিএল উদাহরণ দেখা যাক
একটি নতুন টেবিল তৈরি করা যাক যার ক্ষেত্রগুলি হবে অথরিড অথর এবং কাউন্ট্রি
এসকিউএল কমান্ড উইন্ডোতে পর্দায় যেমন দেখানো রয়েছে তেমন লেখা যাক এবং এটি চালানো যাক
এবার টেবিলগুলির তালিকায় ফিরে যান এবং ভিউ মেনু থেকে তালিকা রিফ্রেশ করে নিন
এই অথর্স টেবিলটি আমরা নতুন তৈরী করেছি
ডিএমএল সম্পর্কে আরো জানতে পর্দায় দেখানো ওয়েবসাইট এ যান
ডিডিএল সম্পর্কে আরো জানতে পর্দায় দেখানো উইকিপিডিয়া ওয়েবসাইটে যান
এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে
আপডেট বিবৃতি ব্যবহার করে যে বইটির বুকিড ৩ সেটির দাম ৩০০ ধার্য করুন
থে হবিট শিরোনামের বইটি মুছে দিন
অথর্স টেবিলের মধ্যে একটি নতুন রেকর্ড যোগ করুন
লেখকের নাম জেআরআর টলকিয়েন এবং দেশ হিসাবে ইংল্যান্ড লিখুন
ড্রপ বিবৃতি ব্যবহার করে ডাটাবেস থেকে অথর্স টেবিল মুছে দিন
এখানেই লিব্রিঅফিস বেস এর উপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে শিখেছি ইনডেক্সে টেবিল ফিল্টার এবং এসকিউএল কমান্ড উইন্ডো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
এই প্রকল্পটি httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই সম্পর্কে আরও তথ্য নিম্নলিখিত লিঙ্ক থেকে পাওয়া যায়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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়